Actually গাছ কাটা হচ্ছে global warming এর খুব সমস্যা হবে। একটা সময় আসবে যে, আমরা আহ oxygen আহ পাবনা বা আমাদের এই দিন দিন দেখছো না climate টা change হয়ে যাচ্ছে। এই সমস্ত গাছ কাটার জন্যেই climate টা change হয়ে যাচ্ছে। দেখবে যত বছর আহ পার হবে আসতে আসতে দিনে আহ গরমটা বাড়তে শুরু করবে। একদম একদম ঠিক বলেছো। তার কারণ দেখো, একটা জিনিস দেখবে যে, এখন normally আমি oxygen এর কথা বলি, এটা মানে যদি অসুস্থ patiant আরকি তার ক্ষেত্রে হয়তো Oxygen হয়তো অভাবে তাকে যদি oxygen দেওয়া হয় সেই oxygen টুকু মানে হয়তো সে পাঁচ উম minimum আমি এক ঘন্টা দু ঘন্টা সে oxygen টা নিলো। কিন্তু তার দাম দিতে হয় তাকে কত minimum হাজার থেকে বারোশো টাকা। আর আমরা প্রকৃতির দেখো প্রকৃতির oxygen নিচ্ছি কিন্তু মানে যদি বলতে যাই একদম বিনা মূল্যে। কোনো টাকা লাগে না আমার লেগে। হম হম হম সেতো অবশ্যই। আর সব থেকে বোরো কথা হলো যে, এই যে আমরা যে গাছগুলো কেটে কেটে দিচ্ছি, জঙ্গল পরিষ্কার করে দিচ্ছি এই জঙ্গল বা গাছ কাটাতে কিন্তু মানুষের বা জনসাধারণ বলো বা পশুপাখি বলো এদের খুব ক্ষতি হচ্ছে সব দিক থেকেই। কারণ আহ জঙ্গলগুলো যে কাটা হচ্ছে বোনের মধ্যে অনেক আহ ছোটোখাটো পশুপাখি থাকে? তো তাদের তো থাকার বাসস্থানটা আসতে আসতে হারিয়ে যাচ্ছে। ফলে বিভিন্ন পাখিগুলো দেখবে যে, আহ মানে কমে যাচ্ছে। তো এই জিনিসটা তো একটা উম মানে একটা খারাপ climate এর দিকে চলে আসছে। একদম একদম। মানে যদি বলতে যাই তো, আমাদের মানে এখনকার সেই আহ একটা উদাহরণ দিই তোমাকে, আমরা চাই সবকিছু free তে কিন্তু কোনোকিছু কষ্ট করতে চাই না। এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। দেখো এখন গাছ কেটে সব বিভিন্ন রকম আসবাবপত্র তৈরী করছে কাঠের যেগুলো আরকি হচ্ছে। কিন্তু একটা মানুষ এটা ভাবছে না যে, গাছটা কাটছে ঠিক। কিন্তু সেই গাছটা আমাদেরকে সারাজীবন কিন্তু free তে oxygen মানে দিচ্ছে আর কি? আর সেটার মাধ্যমে আমরা কিন্তু বেঁচে আছি। একটা মিনিট বা দুটো মিনিট একটা মানুষের ক্ষেত্রে সে যদি oxygen না পায়, সে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে।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 আসতে আসতে ধ্বংস করছি। কারণ গাছ না থাকলে ultimate গাছ না থাকলে তো আমাদের পৃথিবীতে oxygen বাঁচবে না। আর oxygen না বাঁচলে তো মানুষ মানুষ প্রজাতি কেন? কোনো প্রজাতিই বাঁচবে না। তো আমাদের initiative নেওয়া দরকার যে, আহ সবাই হ্যাঁ সবাই মিলে উদ্যোক্তা হয়ে যে, পাঁচজনে যাতে দশটা পাঁচটা বা যে যতটা পারবে সেই হিসেবে গাছ লাগাতে পারে।

হ্যাঁ হ্যাঁ একদম তুমি ঠিক বলেছো। তোমার চিন্তাভাবনা ঠিক আমারই মতন। তো আমি যেটা বলছিলাম দেখো তাহলে যদি বলতে যাই, তাহলে কোন গাছ লাগাতে মানে কোন গাছটা লাগালে সব থেকে better হবে? যেটা oxygen এর ক্ষেত্রেও ভালো হবে And ফল ফুল এগুলো তো আছেই। but must oxygen এর ক্ষেত্রে হয়তো

আমাদের বাড়ি হয়তো পাকা কিংবা কিছু কিছু লাগানো হবে না। আমি সেটা ব্যবস্থা করে নেবো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আমি মানে চাইছি এমনই একটা গাছ যে আমাদেরকে ছায়া প্রদান করছে করুক যে আমাদেরকে oxygen প্রদান করুক। যে আমাকে ফল দিক ফুল দিক মানে সবগুলোই দিক। কোন গাছটা লাগালে সবথেকে better হবে বোলোত? তোমার কি জানা আছে? আমি তো জানি তবে আমিতো জানি যে, ফল ফুল দিবে এরকম গাছ oxygen সবথেকে ভালো হচ্ছে আমগাছ। আম জাম এই সমস্তগুলো oxygen এর পরিমান বেশি থাকে। এরা oxygen বেশি দেয়।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 কিন্তু এখনকার দিনে দেখতে গেলে বটগাছ কিন্তু আসতে আসতে কমে যাচ্ছে। বটগাছ লোকে লাগায়না বা বটগাছগুলো আহ কেটে দিচ্ছে। হম তো এই এই গাছগুলো আহ লাগানো খুব দরকার। আর তুমি যদি বলো যে, না indoor plant লাগবে, মানে ঘরের ভেতরের গাছ যেগুলো হয়না? সৌখিনত্ব বা আহ ঘরে যে decoration করে যেই সমস্ত গাছগুলো। তো ওগুলোর মধ্যেও অনেক গাছ আছে, যেমন আমাদের সবার বাড়িতে হয়তো পাওয়া যায় তুলসী গাছ। হ্যাঁ অনেকের বাড়িতেই পাওয়া যায়। তুলসী গাছ কিন্তু ভালো oxygen দেয়। এইদিকে spider বলে আছে, হ্যাঁ money plant আছে তো এই সমস্ত গাছগুলো কিন্তু ভালো প্রচুর পরিমানে oxygen দেয়। তো এদেরকে তুমি লাগাতে পারো, বাড়িতে সাজানো গোছানোর জন্য।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

আমি চাইছি যে, এরকম ধরো একটা গাছ না হয়তো minimum চার থেকে পাঁচটা লাগলাম। মানে আমাদের উম বাড়ির ভিতর

জায়গাটা অনেক বড় আছে কোনো চিন্তাভাবনা নেই একটা side এর দিকে লাগানো যাবে। তো চার থেকে পাঁচটা যদি গাছ লাগাই, তো কোন মানে কোন কোন গাছগুলো choose করবো? আম জাম কাঁঠাল এইগুলোতে সব করবো? না কিভাবে কি করবো? একটু বলে দাও তো? হ্যাঁ মোটামুটি তুমি সব ধরণের গাছ লাগাতে পারো। হ্যাঁ? যদি জায়গা বড় থাকে ধরে রাখো যে, বাড়ির সামনে উঠোন আছে বা তোমার আহ জমি আছে হ্যাঁ জমিতে যদি মনে করো যে, না তুমি আহ গাছ লাগাবে। তো সেই ক্ষেত্রে বড় আমগাছ হ্যাঁ জামগাছ এগুলো লাগাতে পারো। আহ মোটামুটি পাঁচ feet দশ feet আহ দূরত্ব দূরত্ব করে বা পনেরো feet দূরত্ব করে এই গাছগুলো লাগাতে পারো। তাহলে তুমি হয় ফলও খেতে পারবে আর হচ্ছে সঙ্গে মানে oxygen ও পাবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এমনি কোনো ব্যাপার না। তাহলে আমি ভাবছিলাম কি ধরো তুমি যেটা বললে? যে এখন যেমন আহ আমগাছের একটা দিলে বা নিচে তুমি কাঁঠালগাছ ও দিলে তাহলে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

হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা হয়। আমগাছ ছোট থেকে তুমি বড় করলে। আম পেলে হম oxygen টাও পেলে। তারসঙ্গে সেটা হিসাবে ব্যবহৃত হলো। তো এই জিনিসগুলো কিন্তু হয়।

হয়তো হিসেবে ব্যবহার করতে পারলে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে গাছ লাগাতে গেলে মানে প্রথম যে step টা করতে হয়, সেটা কিভাবে কি করতে হয়? তোমার কি জানা আছে?

কোন গাছ লাগবে সেইটা আগে choose করতে হবে? দেখতে হবে যে তুমি কোন গাছটা লাগবে? আর সেই জায়গাটা কতটা বড় হচ্ছে? সেই অনুযায়ী আহ গাছটা লাগালে ছোট থেকে। আর আহ চারাগাছ লাগাতে হবে। তো গাছ লাগানোর আগে তো তোমাকে খুঁড়ে চারপাশে মাটিটা একটু উম খুঁড়ে নিতে হবে। তো খুঁড়ে নেওয়ার পর এখানে যদি গাছটা লাগাও বা গোবর সার যদি দাও তাহলে গাছটা একটু বেশ ভালো হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে মানে আমি যেটা বল মানে তুমি যেটা বলতে চাইছো যে, গাছটা মানে চারাটাকে মানে বাজারে কিনতে পাওয়া যায়? না সেটা বাজার থেকে কিনে এনে আরকি সেটা নিজেকে চারা তৈরী করতে হয়? তারপরে সেটা লাগাতে হয়? না না এখন তো উম বীচ এখনতো চারার মানে অনেক nursery হয়ে গেছে, যেগুলো আহ এই সমস্ত আহ গাছ পাওয়া যায়। উম বিভিন্ন জায়গায় দেখবে nursery হয়ে গেছে। সেখানে ফুল ফল অনেক রকমের আহ varieties রকমের আরকি গাছপালা পাওয়া যায় ছোট ছোট চারাগাছ। তো সেখানে থেকে কিনে আনতে পারলেই লাগাতে পারবে। আচ্ছা আচ্ছা তাহলে টাকাটা আমি মানে উম nursery থেকে কিনে নিয়ে এসে সেটা লাগাতে পারবো, তাইতো? তাহলে একটা ধরো আমি মানে প্রথম step by step বলি তাহলে হয়তো তোমারও বুঝতে সুবিধা হবে বা আমারও বলতে সুবিধা হবে। হয়তো ভুল হবে না।

তো চারাটা নিয়ে আসার পরে মানে ওটা মা~ মাটিটা কতটুকু গর্ত করতে হবে? বা আহ কি কি দিতে হয়? বা জল কখন দিতে হয়? এগুলো একটু বলে দাওতো আমাকে? তাহলে খুব ভালো হবে। তুমি চারাগাছ তো নিয়ে আসলে। এবার চারাগাছ নিয়ে আসার পর মোটামুটি এক হাতের মতো একটু কোদাল দিয়ে ভালো করে খুঁড়ে নিলে চারপাশটা। আহ এক হাতে চওড়া এক হাত লম্বার মতো মোটা মোটা ম~ মোটা~ মোটামুটি আর যদি তোমার কাছে গোবর সার থাকে তাহলে সেখানে একটু গোবর সার mix করে দিলে আর সঙ্গে লাগিয়ে দিলে, তাহলেই হয়ে যাবে, আমার মতে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আহ তুমি যেটা বললে আরকি যে, গাছটা কিনে নিয়ে আসার পরে এক হাত মতো খুঁড়ে, ওটা ওটা কিছু সার দিয়ে তার নিচে তারপরে মাটিটা দিয়ে তারপর ওটা লাগিয়ে দিতে হবে তাইতো? নিয়ে জল দিতে হবে। জলটাকে আমি প্রত্যেকদিন মানে daily use করবো মানে উম জলটা কখন দেব? মানে সকালবেলায় না সন্ধেবেলায় না কখন দেব ওটা? আর কবে কবে দেব স~ সপ্তার মধ্যে?

হ্যাঁ তারপরে দেখবে যে, তারপরের দিন আহ যদি মনে হয় যে, মাটিটা একটু ভিজে আছে তাহলে আহ জল দিলে। আর যদি মনে হয় যে না মাটি নরম আছে তাহলে তো আহ জল দেওয়ার কোনো ব্যাপার নেই।

আহ তারপরের দিন হয়তো দিলে। তো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে যে, আহ মাটি কেমন আছে? নরম আছে না শক্ত হয়ে গেছে। আর প্রথমত

হালকা পাতলা রৌদ্র পেলে, গাছটা আরকি মরার সম্ভবনাটা কম থাকে। ওরা তাড়াতাড়ি লেগে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ যেমন গাছে তোমার ফল ফলের গাছই যেমন হলো, তুমি যেভাবে বললে ফলের গাছের। উম তো ফলের গাছটা লাগানোর পরে ধরো আমি ওই গাছ মানে minimum ধরো একটা average বড় হয়ে গেলে, তো সেই গাছটা ধরো totally যেমন ফল ফুল দেয়। তো মানে তোমার কি এটা জানা আছে যে? একটা গাছ লাগানোর কতদিন দিন পর সেই গাছটা totally ভাবে বড় হয়ে যায়? এবং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

দেখো basically তো সেরকম তো ওরকম কোনো ই নেই। তবে গাছের উপর depend করে, কোন গাছ তুমি লাগাচ্ছো? বা কোন গাছ আহ কোন গাছে ফল আরকি চাইছো?

তো যদি বর্ষার সময় লাগাও মানে বর্ষার সময় লাগালে একটু আমগাছটা লেগে যাওয়ার সম্ভবনাটা থাকে। কারণ জল টল দিতে হয় না। সেক্ষেত্রে জল যেহেতু পরেই তো লেগে যাওয়ার সম্ভবনাটা থাকে। আর তখন যদি লাগাও তো উম তার পরের বছর তো আর ফল দেবে না বা আহ সেটা বড় হতে সময় লাগবে। দু তিন বছর লাগবে। তারপরে তোমাকে হয়ত ফুল ফল দিবে। মোটামুটি ধরে রাখো যে, উম চার থেকে পাঁচ বছর পর তুমি সেখানে হয়ত ফুল টুল বা ফল টল পেতে পারো। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। চার পাঁচ বছর পরে মানে এটা guarantee চার থেকে পাঁচ বছরের মধ্যে তুমি ফুল ফল এগুলো পেতে থাকবে। আচ্ছা ঠিক আছে

হ্যাঁ তো ঠিক আছে কোনো ব্যাপার নেই। এই যখন ফলের গাছ হলো। আচ্ছা

হুম্ বলোনা অসুবিধা নেই। আচ্ছা আর যদি আমি ধরো ফলের গাছ বাদ দিয়ে যদি ভাবি এরকম যে, সবজির কিছু গাছ লাগাবো। সেটা শুধু মানে ফলের গাছ তো আছেই বাড়িতে সেগুলোকে oxygen প্রয়োগ করছি মানে ফল ফুল এগুলোতো দিচ্ছেই।

মানে বাড়িতে লাগানো যাবে? না সেগুলোকে জমিতেই লাগাতে হবে কোনটা better বলতো? better তো আমাকে মনে হচ্ছে জমিতেই হবে। কিন্তু ধরো জমিতে যেহেতু আমরা আহ আমরা এইখানে জমি টমি নেই সেরকম চাষ তাষ করিনা। তাই জন্য তোমাকে কথাটা জিজ্ঞাসা করলাম। সেটা আমি বাড়ির মধ্যে যদি লাগাই তাহলে কি সেটা সম্ভব? বা সেটাতে ফল ফুল

হ্যাঁ হ্যাঁ হবে হবে। বাড়ির মধ্যেও হবে জমিতেও হবে। এখন জমিতে হলে ব্যাপারটা হলে যারা চাষ করে ধরে রাখো যে আমাদের আমরা যেমন চাষ করি, হ্যাঁ? সবজি চাষ করি

তো সেক্ষেত্রে তো টবের আহ মাটিটা কম বা সেরকম ভাবে হয়তো হবে না। হবে কিন্তু সেইরকম ভাবে হবে না। মাটিতে যেরকম যারা চাষ করে তাদের মতো তো আর হবে না? তো তুমি যদি মনে করো যে না বাড়িতে মানে বাড়িতে জায়গা নেই বাড়িতে টবের মধ্যে লাগবে? তো সেই ক্ষেত্রে তুমি টবের মধ্যে ফেলতে পারো। অনেকেই আছে যারা শহরের মধ্যে আহ চাষ আবাদ করে। যারা টবে~ টবেই লাগায়। আহ বাড়িতে সৌখিনতার জন্য। আর হচ্ছে বাড়ির সবজি খাওয়ার জন্য। তো অনেকে আছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু করে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। তাহলে দেখো তুমি যেটা বললে টবের কথাটা তো ঐটা নিয়েও কোনো সমস্যা নেই। tension নেই তার কারণ টবে লাগাচ্ছি বলে লাগাতে হবে ওগুলো কোনো মানে কারণ নেই আর কি। তার কারণ হচ্ছে যখনি আমি বাড়ি তৈরী করি তখন আমি মানে যে, বাঙালি ভাষায় যেটাকে বলি আঙ্গিনা আরকি। তো সেটা আরকি মানে আমি মানে যদি বলা হয় যে, সেটা আমি পাকা করিনি সেটা কিন্তু পুরোপুরি একদম মাটিরই আছে। তো আহ মানে কিছুটা হয়তো অর্ধেকটা পাকা করে অর্ধেক একটা side এ আরকি গোটা side টাই side টাই আরকি মাটির আছে। তো সেখানে যদি লাগাই, তো হয়তো মানে সেই যদি লাগাই তাহলে কিভাবে কি লাগাবো? ওটা বা কিভাবে

করে লাগাতে হয়? সেটা একটু বলে দাও না খুব ভালো হবে তাহলে।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 মাটিটাকে চাষ উপযুক্ত করতে হবে। হ্যাঁ কোদাল দিয়ে একটু আহ মাটিটাকে নরম করতে হবে। তো সেখানে করার পর হয়ত গোবর টবর সার দিলে, আহ গোবর সার দিয়ে হয়তো একটু মাটিটাকে mix করলে। তো সেখানে সেক্ষেত্রে

মাটিতে যদি তৈরী হয়ে যায়, তখন তুমি হয়তো শাকসবজি লাগালে বা ফেললে। আহ তো তুমি কি করতে চাইছো? কোন কোন আরকি সবজি করতে চাইছো? আর হ্যাঁ সবজির কথা যখন বললে একটু অবশ্যই তোমাকে বলি। তা সবজির মধ্যে তোমাকে যদি বলা হয়, কোন সবজি টা একটু তাড়াতাড়ি হয়? একটু জানা আছে তো? আচ্ছা সবজির মধ্যে তো ধরে রাখো যে,

আহ বাঁধাকপি, ফুলকপি না পালং না আরো কোনো ডা~ ডাটা শাক হ্যাঁ হয় না? তারপরে সবজির মধ্যে অনেক আছে যে, পটল হ্যাঁ আলু এই সমস্তগুলো যদি এখন চাষ করতে চাও, তো সেগুলোতে এখন আহ শীতের আরকি ফসল এককথায়। তো সেগুলো যদি লাগাতে চাও, সেগুলোতে একটু জায়গা বড়ই লাগে। ছোটোখাটো জায়গাতে তো আর হয়না? ছোটোখাটো জায়গা লাগলেও আরকি মানে আহ জিনিসটা ঠিক মতো হবে না আরকি। আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম। তাহলে দেখো আর আমার উম মানে যতটুকু আমি একটু সবজির ব্যাপারে just জেনেছিলাম। যেহেতু আমার মানে যদি বলতো গ্রামের বাড়িতে আরকি? ওখানে দুটো friend আছে তো ওদের সঙ্গেও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 সেটা and টমেটো and লঙ্কা কিংবা আদা এই গাছগুলো কিন্তু মানে লাগানোর minimum একমাস পরেই কিন্তু তুমি গাছগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে and ফল দিতে শুরু করেছে। এবং এই গাছগুলো লাগালে কিন্তু মানে আমি এই জন্যেই বলছি গাছের কথা বা সবজির গাছের কথা

Hello hello? hello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

হম হম হম আর বলোনা একটু current টা আরকি চলে গেছিলো তাই আমি দেখছিলাম। যাইহোক ওটা বাদদাও যেটা আমি বলছিলাম তোমাকে সবজি গাছের কথা যে আমি বলছিলাম তো মানে আমি এই জন্যেই সবজি গাছটা লাগাতে চাইছি? যাতে ধরো আমি খাওয়া দাওয়ার ব্যাপার যদি দেখি? তো এখনকার বাজারে যেকোনো জিনিস কেনা বুঝতেই তো পারছো সবকিছু কিন্তু মানে আহ জোড়া দেওয়া বা অ~ অতিরিক্ত পরি মানে পরিমানে আরকি সার দেওয়া। ওটা খেয়ে কিন্তু আমার শরীর অনেকটাই ক্ষতি হয়। আর তো তাই জন্য আমি চাইছি যে, সবজি গাছ মানে নিযে বাড়িতে হয়তো লাগিয়ে সেগুলো থেকে যদি আহ ফল টল পাই আরকি তো সেখান থেকে কিন্তু আমার অনেকটাই উপকার হবে, তাই কি না?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 চাষ বাস করে নিজেই খাওয়া আরকি সবজি উৎপন্ন করে খাবে তাহলে একটা একটা ভালো initiative. তো আহ আমার মতে সেই সব জিনিসগুলো লাগাতে গেলে আগে তো তোমাকে জানতে হবে যে কি সবজি কখন চাষ করা যায়? বা

একদম একদম ওই জন্যেই আমি তোমাকে মানে তোমার যদি জানা থাকে অবশ্যই বলতে পারো। যদি না জানা থাকে তুমি আমাকে আমাকে কোনটা ওর সঙ্গে নাহলে কথাটা বলে নেবে। তাহলে তুমি বলছো যেটা বললে আমাকে যে, উম মানে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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি যদি মনে করো যে, আহ জায়গা আছে চাষ করবে তাহলে তুমি করতে পারো। আহ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 তো বাঁধাকপি ফুলকপি তো আর সব সময় হয় না? ওটা তো শীতের মরসুমের আরকি

হম শীতের সময় ওই বাঁধাকপি ফুলকপি গুলো হয়। তো সেই সব বাঁধাকপি ফুলকপি তো ধরতে গেলে তোমাকে নভেম্বরের আগেই তোমাকে লাগাতে হবে। মানে শীত আসার আগে আগেই তোমাকে সেই গাছগুলো হয়তো

আচ্ছা আচ্ছা তাহলে এটা এটা আবার কোনো হ্যাঁ বোলো? হ্যাঁ তো এই~ এইটা তোমার ধরে রাখো যে, শীতের আগে আগে মরসুম তোমাকে লাগাতে হবে। আর শীত যখন পরে যাবে তখন বাঁধাকপি ফুলকপি গুলো কিন্তু হ্যাঁ পরিপূর্ণ হয়ে যাবে বা বড় হয়ে যাবে তখন তুমি কেটে খেতে পারবে। আর এই ক্ষেত্রে বাঁধাকপি ফুলকপি তেও পোকা অনেক ধরণের লাগে তো সেগুলোতে তো কীটনাশক হয়তো আহ কিছু দিতে হবে সার বিষ। আচ্ছা আচ্ছা তাহলে তুমি যেটা বলতে চাইছো মানে আহ মানে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 আচ্ছা আচ্ছা বুঝতে পেলাম। কোনো ব্যাপার নেই যাহোক তুমি যখন আমাকে help করলে অনেক ভালো লাগলো। অনেক মানে অনেকটাই help করে দিলে। যেহেতু দেখো গাছের বিষয় আমার অতটা knowledge নেই যেহেতু আমি ওই ব্যাপারে অত research মানে যদি বলতে চাই research করি না আরকি। তো যাহোক আমার চেনা জানা কি মনে হলো জানিনা? যে গাছের ব্যাপারে একটু জানা যাক কিংবা নিজের বা~ বাড়িতে আরকি গাছ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

তো সেই ক্ষেত্রে নিজেকে আগে আহ করে দেখতে হবে যে, জিনিসটা আমি যেটা বলছি সেটা কি ঠিক কি না? বা নিজের উপরে implement করে দেখতে হবে যে না আমি এই কাজটা করতে পারছি?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

তবে গাছ লাগানোর আহ গাছ লাগানোর তুমি যে বললাম বললে আমাকে যে, গাছ লাগবে। গাছ লাগানোর আহ initiative টা নিচ্ছো, সেটা কিন্তু একটা ভালো উদ্যোগ। মানে গাছ আমাদের লাগানো খুব দরকার আহ সবার পক্ষেই। আর গাছ না লাগালে পরবর্তীতে আমাদের প্রজন্মকে আহ কি শিক্ষা দেব? কি জানি জানিনা। তবে আমাদের পরের প্রজন্ম মানে ভবিষ্যত খুব খারাপ। গাছটা লাগানো খুব দরকার এখন। কারণ এখন গাছ লাগাবো তবেই তো ওরা বড় হবে। আমাদের বাচ্চাকাচ্চা যখন হবে, ওরা যেমন বড় হবে তেমন গাছটাও বড় হবে। তো সেইক্ষেত্রে তো উম এখন গাছ লাগানোর থেকে গাছ কাটা বেশি হচ্ছে। একদম একদম। তাই জন্য আমি বলছি, তুমি যেমন এই কথাটা খুব ভালো লাগলো যে, যখন উম আমার পরের যে generation হবে বা আমার পরে যে বাচ্চাকাচ্চা আসবে আরকি, তারাও কিন্তু আমি যদি আজকে যদি লাগিয়ে যাই তারাও কিন্তু ওই জিনিসটা ভোগ করতে হবে। করতে পারবে আরকি। তাদেরকে কিন্তু কোনো কষ্ট করতে হবে না। যাহোক খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে কথা বলে। অনেকটাই আমাকে আরকি help করলে। তো বাড়িতে তাহলে সবাইকে বলে দিও একবার যে আমি ফোনটা করেছিলাম আরকি। তো যাইহোক কাকু কাকিমার সঙ্গে কথা বলা হলো না কিছু মনে করো না। আমি আবার পরবর্তীতে ফোন করবো, ঠিকাছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো। আর তুমিও আহ নিজের খেয়াল রেখো। আহ ঠিক আছে পরে একসঙ্গে কথা হবে। আচ্ছা আচ্ছা বেশ তাহলে তোমাকে বাকি যদি কোনো জিনিসের মানে মানে problem হয় তোমাকে অবশ্যই ফোন করে জেনে নেবো। তুমি একটু ফোনটা receive করে নেবে আমাকে বলে দেবে, ঠিকাছে? হম হম হম কোনো সমস্যা হলে আহ ফোন করবে আমাকে অসুবিধা নেই, হ্যাঁ?

রাখো। আসসালামু আলাইকুম হ্যা ওয়ালাইকুম আসসালাম

আপনি আমার কথা শুনতে পারছেন? জ্বী, আমি শুনতে পারছি কেমন আছেন? আচ্ছা আপনার কথা অনেক আস্তে শুনা যাচ্ছে তো তাই আহ ভালো আছেন? জ্বী, আলহামদুলিল্লাহ ভালো । আপনি কেমন আছেন? এইত আমিও ভালো আছি আরকি একটু pressure এ ছিলাম তাই অনেক দিন ধরে যোগাযোগ নাই কারো সাথে আচ্ছা আচ্ছা কেমন pressure এইটা কি নিয়ে pressure এ আছেন আপনি?

এইটা হচ্ছে একটা pressure আছে সামনে যে কি করবো কি type এর job এইটা একটা pressure আচ্ছা আচ্ছা হ্যা ঠিকই বলেছেন আমি অবশ্য আপনার মতো একই পথের পথিক বলতে পারেন আমিও আসলে এরকম pressure আছি যে honours টা শেষ হবে এখন তো আসলে এইটা আর চাকরি বাকরি কিনা নিজস্ব কর্মসংস্থানের দিকে যেতে হবে তাই চাকরির খোঁজে আছি এখন আর আপনি কি আমাকে একটু পরামর্শ দিতে পারবেন চাকরি বিশয়ে মানে কিভাবে চাকরির প্রস্তুতিটা নিলে ভালো হয়? কোনদিকে গেলে ভালো হবে হ্যা আমিও সেরকমই ভাবতেসি আপনার আর আমার দুইজনের তো same filed ই দুইজনের ই CSE তে তো আমার কাছে মনে হয় যে CSE এর ক্ষেত্রে বেসরকারি job টাই বেশি আর বেসরকারি job টাই ভালো । সরকারি job এ ত যদিও securty বেশি but বেসরকারি job টা আমি আরকি বেসরকারি job এর দিকে যাচ্ছি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 নিজের দক্ষতাটা একটু ভালো করতে হবে আর হচ্ছে কি ইংরেজির দক্ষতাটা যদি একটু ভালো হয় এছারা মানে আবার তারা যে মানে যে কোম্পানি যে মানে যেইটা যে কোম্পানি তে join করতে যাচ্ছি হয়তোবা তারা যেইটা চাচ্ছে মানে যে কাজটা চাচ্ছে সেইটা সেটা যদি তাদেরকে দেখাইতে পার হয়তোবা তাহলে হয়তোবা একটা বেসরকারি চাকরি পাওয়া সহজ হয় তাই না? হ্যা হ্যা তবে আমাদের যে filed টা আরকি CSE আমাদের হচ্ছে project ট্রোজেক্ট যদি আমরা একটু বেশি করি অনার্স চলাকালীন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 BCS দিলে আসলে এইটা long time এর কারণ প্রথমবার তো BCS কারোই হয় না আর second বার try almost সবাই এই করে মোটামুটি এত compitistion হয়ে গেছে এখন আমাদের দেশে যার কারণে BCS টা খুবই tough হয়ে গেসে এখন । হ্যা হ্যা হ্যা এইজন্য আসলে BCS এ আসলে এইটা আমার যত কঠিন হচ্ছে যদিও প্রতিযোগিতা বেড়ে চলেছে কারণ সবাই দেখা যায় প্রতিযোগীর সংখ্যা কমছে না দিন দিন কিন্তু প্রতিযোগির সংখ্যা বাড়ছে এবং পরীক্ষাটা আরো কঠিন হচ্ছে দিন দিন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা একটা sit এর পিছনে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ একসাথে আবেদন করতেসে এবং প্রতিযোগিতা আরো কঠিন হচ্ছে এবং পরীক্ষার টাও কঠিন হচ্ছে আবার আরেকটা বিষয় পরীক্ষার বিষয়টা যাই হোক কিন্তু যে সময়টা কিন্তু খুবই দীর্ঘস্থায়ী এই একটা BCS পরীক্ষা পাস করতে করতে ধরেন দুই তিন থেকে চার বছর লেগে যায় ।

যেমন এখন অনার্স করেই হ্যা হ্যা সাথে সাথে বের হয়েই তো আসলে সরকারি job সম্ভব না preparation নিলে সেইটা একটা long time এর journey হয়ে যায় সময়ের ব্যাপার আরকি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 মানে চাকরিটা পাইতে পাইতে দেখা যায় যে আরো তিন চার বছর লেগে যায় এইটা দেখেছেন যে কয়েকদিন আগেই অনেক BCS প্রার্থীরা যারা আহ টিকেছেন BCS এর জন্য যে নিয়োগ পেয়েছেন তারাও কিন্তু আন্দোলনে নেমেছেন যে তাদেরকে যে প্রাপ্য চাকরিটা সেইটা কিন্তু এখনো দেয়া হয় নাই তাদেরকে বলা হয়েছে যে তোমরা তো আসলে চাকরিটা পাওনা সেইটা দেয়া হয় নাই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 honours masters করতে করতেই দেখা যায় যে সাতাশ আটাশ অনেকের ছাব্বিশের অনেকের ছাব্বিশ আটাইশ বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে কখন যে BCS দিবে কখন সে সরকারি চাকরি নিবে তাই না এইটা অনেক কঠিন হয়ে যায় না? হ্যা আমার কাছে মনে হয় সরকারি চাকরির এই ব্যাপার গুলা আসলে একটা scam কারণ বয়স দিয়েও বাঁধা ধরা আবার হচ্ছে কি সাথে সাথে instant চাকরিও পাওয়া যাচ্ছে না তো যার কারণে আমাদের অনেকটা সময় loss হচ্ছে